আর অনকই সুন্দর ভাবে এই অফিস টাকে তৈরি করা হয়েছে। অনকে ভালো এটমসস্ফিয়ার যেটাতে লোকরা অনেক ভালো ভাবে কাজ করতে পারবেন।

এই ছবিটাতে যেইরকম আমরা দেখতে পারছি একটা কলকাতার বিজি স্ট্রিট আছে। যেটার মধ্যে র্বিভিন্ন রকমের দোকান আছে যেইরকম ইজ মার্ট একটা হোটেল আছে বাজার কলকাতা আছে। যেখানে আমরা বিভিন্ন জিনিস কিনতে পারি আর ছোট থাকে বড়দের মধ্যে।

এই ছবিটাতে যেরকম আমরা দেখতে পারছি একটা ফুড আহলিক বলে একটা ছোট্ট করে ক্যাফ -এ করা হয়েছে ।

ফুটবল হোক ভা ক্রিকেট হল এই মাঠ তা দুটোর খালারেই জন্য অনেক ভালো । যেইরকম আমরা দেখতে পারছি লাইট আছে তাহলে আমরা বুঝতেই পারছি যে নাইট খেলার জন্য এই মাঠটা অনেক ভালো ।

এই ছবিটাতে যেইরকম আমরা দেখতে পারছি একটা পাহাড়ি এলাকা রয়েছে।

এই ছবিটাতে যেইরকম আমরা সবাই দেখতে পাচ্ছি যে এইটা একটা শহরের এলাকা যেখানে যেটার মধ্যে একটা লোক ক্যামেরা ধরে একটা শুট করছে এখানে বোধহয় শুটিং হচ্ছে একটা ক্রন্সট্রাকশন সাইড -এর মধ্যে ।

এই ছবিটাতে যেইরকম আমরা সবাই দেখতে পারছি যে এইটা একটা গাউ এর এলাকা ফাইভ এর মতন যেটার আশেপাশে অনকে গাছ গুলি রয়েছে।

এই ছবিটাতে যেইরকম আমরা সবাই দেখতে পারছি যে একটা বাজার রয়েছে যেটার মাঝখানে একটা লোক ফল বিক্রি করছে বিভিন্ন রকমের আঙ্গুর আছে আপেল আছে কালা অঙ্গুর আছে ।

এই ছবিটাতে আমরা দেখতে পারছি যে একটা এটা ছোট্ট করে কাফে এ বা রেস্টুডেন্ট রয়েছে যেখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়। এটাতে আমরা যাতে পারি একবার ফ্যামেলিজ বা ফ্রেন্ড - এর সঙ্গে ঘুরে আস্তে পারি ।

মাজে মধ্যে এক সপ্তা দুসপ্তার জন্য থাকতে পারি কোনো একটা বিয়ে বাড়ি হলো বা কোন কারোর জন্মদিন হলো বা কয়েকটা ফাঙ্কশন হলো সেটার জন্য আমরা এখানে থাকার জন্য থাকতে পারি |

এই ছবিটা তে আমরা দেখ দেখতে পাচ্ছি এইখানে একটা মল রয়েছে --